এখানে দেখা যাচ্ছে একটি থার্মোকলের বক্স । যার মধ্যে কিছু মাছ রয়েছে একটি ওজনদারী দেখা যাচ্ছে। একজন ভদ্রলোক মাথায়--

আ-আ-আ ওজনদারিতে কিছু একটি করছেন সামনে একজন ভদ্রলোক চাদর মুরি দিয়ে বসে আছে দূরে দেখা যাচ্ছে আর একজন ভদ্রলোক কিছু মাছ --

দূরে কিছু অটো দেখা যাচ্ছে এই সাইড এ একটি নীল ব্যাগ দেখা যাচ্ছে এবং একটি ট্রাভেলিং -এর বড় ব্যাগ দেখা যাচ্ছে এই সাইড এ একটি পেটি দেখা যাচ্ছে দূরে একটি ব্রীজ দেখা যাচ্ছে।

পিছনে কিছু গাছপালা দেখা যাচ্ছে পিছনে কিছু-উ ভদ্রমহিলাদেরও দেখা যা --

হোয়াইট এবং রেড কম্বিনেশন -এ একটি বিল্ডিং দেখা যাচ্ছে ওই সাইড -এ একটি গাড়ি দেখা যাচ্ছে যেটি ইয়েলো কালার -এর ।

সামনে একটি টিলা টাইপ এর দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি সিঁড়ি রয়েছে।

একজন ভদ্র লোক উঠে যাচ্ছে তার পায়ে রয়েছে সু ।

ব্ল্যাক প্যান্ট আর দূরে কিছু গাছপালা আর নীল আকাশ দেখা যা--

দূরে নীল আকাশ দেখা যাচ --

ওলকপি দেখা যাচ্ছে। ফুলকপি দেখা যাচ্ছে। বেগুন দেখা যাচ্ছে। দূরে কিছু কলা দেখা যাচ্ছে। একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে।

এখানে দেখা যাচ্ছে একটি নিচে দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। তার দুপাশে বড় বড় পাথর রয়েছে দূরে একটি ছোট ঘর দেখা যা --